আর কয়েজ টা দেখতে খুব ভালো।

আর সবুজ সবুজ ঘাস আসে। খুব ভালো গ্রাউন্ড টা।

জঙ্গলে অনেক পাথর মাথর আছে । মনে হচ্ছে পাহাড় টাইপ -এর এবং বহুত গাছ পা গাছ আছে।

আমি সামনে একটা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি।

তার অপোজিট সাইড -এ একটা রাস্তা আছে। রাস্তা রাস্তার মধ্যে দুটো অটো --

দাড়িয়ে আছে। এবং দুটো ছে আহ দুটো ছেলে বসে গেম খেলছে।